আ টিনের অ-অ দেয়াল আছে ওপরে অ্যাসবেস্টার আছে ।

উম বয়স্ক মহিলারা আছে মও মা।

এক সিঁড়ির ওপরে দাঁড়ানো এবং একটা আ জ্যাকেট পরা আছে একটা টুপি পরা আছে শীতের সকাল মনে হচ্ছে ।

গঙ্গায় স্নান করার একটা সিনারিও দেখা যাচ্ছে। ব্রিজ আছে ওপরে ব্রিজে অনেক লোক আছে।

স্নান করে কিছু লোক উঠছে পাড়ে।

কলেজ অফ টেকনিকাল এডুকেশন ।

ফুল আর সামনে ইলেকট্রিক তো ব্যাবস্থা আছে উম-উম।

এটা একটা উম মাঠ। এখানে ধান চাষ হয় উম ধান অনেক জাগায় ছোট ছোট ধান --

এইটা একটা আর্মির ক্যাম্প মনে হচ্ছে। যেখানে একটা উম -উম --

জেট - এর-এ আ-আ ক্লোন বসানো আছে।

দাঁড়িয়ে আর ওহ হুম --

মনে হচ্ছে সরস্বতী শিশু মন্দির ।